এখানে একটা রুম দেখা যাচ্ছে। রুমের মধ্যে একটি গোরু বাধা রয়েছে।

গরুটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে গরুটির রং কালো আর সাদ --

ব্রেজার -গুলো দেখতে খুব সুন্দর । শার্ট দেখা যাচ্ছে ছেলেদের--

একটি বাইক দাঁড় করানো রয়েছে এর সঙ্গে সঙ্গে একটা ডাস্টবিন রাখা আছে নোংরা ফেলার তিনটে দোতালা--

এটি সুন্দর লাগছে। চার্চে যাওয়ার জন্য একটি ব-অড় দেখে গেট রয়েছে।

এটা একটি শোরুম এখানে মেয়েদের--

সবরকমের ড্রেস আছে এইখানে মেয়েদের।

ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর ।

লাইব্রেরিটি অনেক বড়োসড়ো। এইখানে সবরকমের বই পাওয়া যা--

কচ্ছপটি দেখতে বেশ আ মানে বয়স্ক লাগছে কচ্ছপটিকে দেখে ।

সম্পূর্ণ হয় নি বিল্ডিংটি বেশ বড়োসড়ো।

জল গুলোকে ধরে রাখার জন্য বানানো হয়েছে।

দেখতে বেশ সুন্দর লাগছে জলটা আ--

কালী ঠাকুর বিসর্জন করতেছে এইখানে।

দোকানটি বন্ধ রয়েছে মনে হয়।

দোকানের ওপর লেখা আছে অজন্তা -সু ।

পশে বড় বড় গাছ রয়ে পরিবেশটা বেশ মনোর--

এ বসার জন্য ডেস্ক বেঞ্চ এ বসার জন্য জায়গা করা--

লাল আর নীল রংয়ে কয়েকটি মানুষ ছবি তুলছ--

মনমোহিনী লেখা রয়েছে মনে হয়।